ব্যাঙ্ক আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা ব্যাঙ্ক -এ আমাদের সমস্ত টাকা-পয়সার লেনদেন থেকে শুরু করে আমরা সবকিছু করি। আমরা যখন খুশি আমরা এ .টি .এম. থেকে টাকাও উইথড্র করতে --

কোনো রকম কোনো এক্সপ্রেস ওয়ে -এর ধারের যে জায়গা--

এটি একটি শপ । যেখানে ঘর সাজানোর সমস্তরকম জিনিসপত্র পাওয়া যায় ।

এই খানে সমস্ত যে রেস্টুরেন্ট -গুলো আছে আমাদের কলকাতায় বা অন্যান্য জায়গায়। এখানে সবধরণের খাবার খুব পাওয়া ভালো পাওয়া যায়। যেমন- চাইনিস থেকে আরম্ভ করে ইন্ডিয়ান কন্টিনেন্টাল সমস্ত ধরণের ডিশ পাওয়া যায়।

আ যেগুলো শরীরের পক্ষে খুব একটা ক্ষতি ভালো নয় সেগুলো ক্ষতিকরও হতে পারে কিন্তু তবুও আমরা এগুলোকে খাই।

এটি সেতুর মতো দেখা যাচ্ছে । সাধারণত সেতুর নীচে জল থাকে ।